হ্যাঁ এরাই তো আমাদেরকে উন্নত জিনিস গুলা তৈরি করে দিচ্ছে, এই যে আমরা phone দিয়ে কথা বলতেছি phone থেকে তো আমাদের রাসায়নিক বিক্রিয়া হয়ে আমাদের মাথার মধ্যে যায়।

জি, মানে ওদের আমাদের সমস্যার আমরা কিছু উন্নতি করতে গিয়ে আমাদের মানে আমাদের আমরা প্রকৃতির সমস্যা করে ফেলতেছি আর কি। হ্যাঁ আসলে আমরা নিজেরাই নিজেদের মানে উন্নতি করতে যেয়ে এমন উন্নতি হয়েছে আমাদের, মানে কি বলব আর আমাদের পুরোপুরি বেশি নষ্ট হইতাসে। জি আর প্রতি~ প্রতি~ প্রতিবছর এবং যে যে হারে মানে জমির মধ্যে কীটনাশক প্রয়োগ করতেসে মানে বেশি উৎপাদন হবার জন্য কিন্তু এটা উপকার করতে গিয়ে দেখা যায় আরো ক্ষতি হয়ে যাচ্ছে মা~ মাটি নষ্ট হয়ে যাচ্ছে তার সাথে সাথে বায়ু নষ্ট হচ্ছে আমাদের পরিবেশে আরো অনেক বেশি ক্ষতি হয়েছে সামান্য লাভের জন্য। হ্যাঁ এই যে কীটনাশক দেওয়া যে আমরা ফসলটা খাইতেছি এটাই তো আমাদের শরীলে আস্তে আস্তে ক্যান্সার সবকিছুর তৈরি করবে।

আমাদের পরিবেশের মানে উন্নতির জন্য আমরা কি করতে পারি? যেমন আমি গাছ বললাম আপনার কাছে এরকম কি মনে হয়?

বিভিন্ন পাহাড় পরিষ্কার করতেসে পাহাড় গাছগুলো সবগুলো কেটে ফেলতেসে আমি মনে করি তাদেরকে আগে ধরতে হবে, কারণ তাদেরকে যদি তাদের কাজগুলো যে বন্ধ করা না যায় তারা একসময় সবগুলো জঙ্গল মানে যেগুলো বন জঙ্গল আছে আমার যেগুলো help করতেছে, যেমন ধরেন বন্যার মধ্যে help করতেছে. ঘূর্ণিঝড়ের সময় help করতেসে এই বিভিন্ন বন জঙ্গল এগুলো ওগুলো কাটতে হয় আমাদেরকে ইয়ে করতে হবে, মানে নিষেধ ওদেরকে রুখতে হবে তারপর আর যেগুলো আছে যেমন ধরেন আমরা বিভিন্ন সা~ সার ব্যবহার করতেছি জমির মধ্যে ওগুলা বিকল্প তৈরি করতে হবে যাদের জমির কোনো ক্ষতি না হয় বা এরকম এমন কোনো বিকল্প পদ্ধতি তৈ~ তৈরি করতে হবে আম~ মানে আমরা যেগুলো gas ব্যবহার করি তারপর আরো

যেমন আগে যেমন আগে আগে এরকম প্লাস্টিক ছিল না তার কারণে ওরা খুব ভালোভাবে জীবন যাপন করতে পারছে কারণ ওরা এইরম gas বি~ বিক্রিতে গেছে ওরা ওদের নাকে যায় নাই বা শরীরে প্রবেশ করে নাই। কিন্তু আমরা কিছু সামান্য বেশি আধুনিক হওয়ার হতে গিয়ে আমাদের নিজেদের ক্ষতি করে ফেলতেছি।

হ্যাঁ আমাদের দাদী তারপরে নানীরা হচ্ছে আগে দেখতাম ওনারা বলতো আমাদেরকে আমরা আহ সাবান নিজের হাতে বানাইয়া তারপরে হচ্ছে কাপড় চোপড় ধুইতো। কিন্তু এখন আমরা এতো readymade জিনিস পাই এই সাবানটা দেখা যায় আমাদের হাতের ক্ষতি করতেসে, এই হাতের জন্য আমরা আবার doctor দেখাইতেসি, মানে আমরাই আমাদের ক্ষতিটা আস্তে আস্তে তৈরি করতেসি আধুনিকতার নামে। জি মানে আমাদেরকে এমনভাবে আধুনিকতা শিখাচ্ছে যে ক্ষতি করে সবগুলো আধুনিকতা করতেছি আমরা। হ্যাঁ সেটাই এখন আমাদের নিজেদেরই আহ উন্নত করতে হইব নিজেরাই আবার আগের যুগের মতন কাজকর্ম করলে আমরা হয়তো বা অনেকটা ভালো হবে। জি সে আমাদের মানে যে ভাবে আমার দাদা দাদি নানা যেভাবে করে আসছে, ওরা যেভাবে জীবন যাপন করসে আমরা যেভাবে জীবন যাপন করি হয়তো আমাদের এই বর্তমান যেগুলো রূপ তৈরি হচ্ছে, যেগুলো change হচ্ছে. ওগুলো সম্ভবত তারা হবে না যদি আমরা সেভাবে চলি। হ্যাঁ, সেটাই আমাদের হচ্ছে নিজেদের ভালোটা নিজেরা বুঝতে হবে এবং কাজও করতে হবে, গাছ লাগাইতে হবে বড়ো কথা আর আমাদের একটা জিনিস আমরা করতে পরি, আমরা বিভিন্ন school, college বা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যারা school college এর বাচ্ছারা ওদেরকে আমরা এটা বোঝাইতে পারি। কারণ ওরা তো ছোটো ওরা আমাদের কথাটা শুনার চেষ্টা করবে আর বড়ো যারা আছে তারা হচ্ছে অনেক সময় ব্যস্ত থাকে। স্বাভাবিক না? যেমন আমিও তো পড়াশুনা করি এরকম তারা হচ্ছে সময় পায় না তো আমরা বাচ্ছাদেরকে যদি বুঝাই বাচ্ছারা কিন্তু গাছ লাগবে। জি।

এইতো বাড়িতে বসে আছি। তুই কি করছিস? এইতো রে আমিও বসে আছি। তুই phone করলি না কোই তা আমি ভাবলাম তোর phone টা আসবে মনে হয় রাত্রে বেলায় তা আসলো না কোনো ?

তাই তো recharge করিস নি কেন? তা recharge টা করলেই তো পারিস। হম, পারি কিন্তু মানে এখন ভাবছি করবো না।

উম, কোন বিষয় টা রে ? আরে ময়ূরের বিষয়টা যেটা বললাম না, যে ব্যবসার কথাটা ভাবলি তো শুরু করবি? তুই কি ভাবলি? ও হ্যাঁ, ওটা জিগেস করলাম বললো যে, আচ্ছা তুই সেই জায়গার ব্যাপারটা জিজ্ঞেস করছিলিস না ও ওটা হবে বললে, বললো। জায়গা ঠাগা নিয়ে মানে কতখানি জায়গা সেটা কি বলতে পারবি ? উম জায়গাটা ব কতখানি তোর বলতে গেলে তোর, কত বলে, ইয়ে তেরো না চোদ্দ কাঠা। তাহলে তো বেশ অনেকটাই বড়ো নাকি ? হম অনেকটা বড়ো মানে ওটা ফাঁকা পরে থাকে তো কোনো কাজে লাগেনা সেজন্যে। তাহলে তো ব্যাস আমাদের জন্য ভালো হয়। তাহলে কী বলতো মানে ওই যে টিন, বাঁশ এইগুলো তো সব দিয়ে ধর করতে হবে একটা ছাদের মতো। তো সেগুলো কাজগুলো তাহলে শুরু করে দেওয়া টাই ভালো হবে নাকি ? হ্যাঁ, শুরু করে দেওয়াই ভালো হবে। এ কিন্তু মানে শুরু করার জন্য তো লোক বলতে হয় তালে ! সেইটা নালে দুই একটা লোক তুই দ্যাখ। আর মানে তোর মিস্তিরির যে ব্যাপারটা সেটা নাহলে আমি কাউকে দেখছি নিয়ে আমি বলে দিচ্ছি কি বলিস? তুই মিস্ত্রী দ্যাখ, আ আমি আগে কি করি জায়গাটা মানে সেরকম পরিষ্কার হয়ে নাই তো আমি জায়গাটা আগে পরিষ্কার করি। আ ঠিক আছে দ্যাখ, পরিষ্কার ঠোরিষ্কার করে নে, নিয়ে আমাকে একবার পরে জানাস বুঝলি? হম।

আর কাকু এখন কেমন আছে, কাকুর শরীর টা? আ শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে এখন। কাকু কি এমনি ব্যবসায় যেতে পারছেন, সবজির ব্যবসায় যেতে পারছেন নাকি? না না এখন ব্যবসাটা যায় না, এখন বন্ধই রেখেছে। বলছে পুরোপুরি সুস্থ হয়ে নিয়ে যাবে। তা ভালো। তা সেই দিক থেকে ধর ভালো ভাবনাটাই নিয়েছে যে, পুরো ভাবে পুরোপুরিভাবে শরীরটা একদম ঠিক করে তারপরে নাহলে যাবে ব্যবসা সেটাও ঠিক করেছে। আর তাহলে তুই ব্যবসা করছিস নাকি এখন সবজির নাকি কি করছিস তুই? না না সবজির ব্যবসাটা এখন করছি বলতে গেলে ধর সবজি লাগিয়েছে এখন। এখন সবজি উঠতেও শুরু করেনি। তো সেজন্য এখন ধর বন্ধ আছে। যেদিন উঠবে সেদিন তখন আবার শুরু করা হবে। ও তা সেদিক থেকে নাহলে ভালো। আর তোদের ওদিক টাতে বলতো মানে ব্যবসাটাকে নিয়ে ওদিকের পরিচর্চাটা এখন কেমন হয়েছে আগের তুলনায়? আগের তুলনায় বলতে গেলে ধর উম উম আগে কি হোত ধর উম যে সবজির এখন এ এদিকেতো সবজিই বেশি চাষ হয়, নিয়ে এখন ধর পত্তেক বাড়িতেই সবজির চাষ করে। তো আগে কি হতো সবজি চাষ করতো আর এরকম চটিদারের কাছে বিক্রি করে দিতো। কিন্তু এখন আর সেটা করে না। এখন মানে তোর নিজের জমির সবজিগুলো তুলে নিয়ে গিয়ে মানে নিজে আর কি ঢালার মতো পিছনে গিয়ে বিক্রি করে নাকি? হম এখন নিজেই আহ ছোট যেই ভ্যানগুলো হয় ওগুলোকে নিয়ে গিয়ে এখন নিজেরাই বিক্রি করে।

তা আমাদের থেকে অনেকটা উন্নত হয়েগেছে এই বিক্রির জিনিষটা। হম এদিকেও সেরকমই ই উন্নত এদিকেও হয়েছে। সেটাই সেটাই। আর তোর শুনলাম নাকি সেই জয়শ্যামল, যে জয়শ্যামল কে তো তোর মনে আছে? ও এখন কী ব্যবসা করছে রে? উম জয়শ্যামল আহ এখন কী ব্যবসা করছে? ও উম তোর মানে অতটা খেয়াল পড়ছেনা তবে কী ব্যবসা করছে। ব~ বলছিলো যে একটা ব্যবসা করছে কিন্তুই ওটা মনে পড়ছেনা।

না এরম কিছু শুনেছিলাম যে ও দোকান খুলেছে কিন্তু বললাম না ও ঠিক মনে ~মনে করতে পারছি না। আমি শুনলাম যে ও আর কি জুতোর একটা বড়ো দোকান খুলেছে, তো সেখানে আর কি ব্যবসাগুলো চালাচ্ছে তাহলে এরকম একটা। তো তা ভালো করেছে বল? মানে আমাদের group এর ই একজন ধর দোকান খুলে বেশ ভালো settle হয়ে গেছে।

এবার তুইও ধর যদি দোকান তা খুলে নিস্ তাহলে আমাদের group এর মধ্যে সবাই আর কি কোনো না কোনো কাজে যুক্ত আছে তাইনা? উম কোনো না কোনো কাজে আহ তু~ তুই আর আমি যেমন এখন উম যে start করবো ভাবছি উম আর তেমন ওরাও ধর ভেবেছিলো যে জুতোর দোকান করবে যে এখন কোনো ব্যবসা করবে, করছে ওরা। সেটাই সেটাই। তা ভালো করছে। ব্যবসাটা যদি সেভাবে ইস্টার্ট করে নিয়ে চালিয়ে থাকতে পারে সব্বাই সবারই মতো করে তাহলে দেখবি অনেকটা ভালো হবে। আর এখনকার তো দেখছি মেয়েদের ও ব্যবসার কতটা টান বলতো?

হম। মেয়েরা ব্যবসার আহ কিন্তু আমাদের গ্রাম থেকে মেয়েরা আ সেরকম ব্যবসা এখন করে না। আহ করছে না তাহলে কে জানে। কিন্তু আমাদের দিকে কি বলতো যে ব্যবসার যে প্রচলনটা আস্তে আস্তে বাড়ছে। আগে মানুষ যে তোকে সেদিন বলছিলাম না যে job এর জন্য মানুষ কত লাফাচ্ছে। আর সরকার তো loan ও দিচ্ছিলো ব্যাবসা করার জন্য হচ্ছিলো না। তো সেদিক থেকে কি বলতো এখন দেখতে পাচ্ছি যে জিনিসগুলো যে ব্যবসার জন্য মানুষ মানুষের প্রতি যে আক্রন্তটা ছিল তা এখন সেভাবে অনেকটা গভীরত্বের দিকে এগিয়ে রয়েছে ব্যবসাটাকে নিয়ে। পরিচর্চাটাও অনেক ভাবে করছে, কি বলিস তুই? হ্যাঁ, কারণ ওরা তো বুঝতে পারছে না যে এখন চাকরির থেকে আহ ব্যবসাটাতেআহ এখন profit বেশি। সেটাই সেটাই, মানে একটা জিনিস কী বলতো চাকরির জ তে যতটা profit না আসে একটা ব্যবসাতে অনেক profit আসে। হ্যাঁ চাকরিতে profit বলতে কিসে তুই যদি চাকরির মানে যে মালিক হয় সেও তো তার একদিকে তোর, ব্যবসা মানে কি ? তুই আ কি বলবো compounding করছিস। trading আর compounding জিনিসটা যদি বুঝতে পারিস। trading মানে কি বলতো? যে মানে ধর উম trading মানে তোর চাকরি বল job বল এসব জিনিসকে বলে trading। হ্যাঁ। আর তুই যদি compounding যাস তো যারা বড়ো বড়ো businessman ছোট ছোট দোকানদার আর ছোট ছোট shopkeeper তো তারা কিন্তু প্রত্যেকটাই compounding zone এর মধ্যে আছে। তোর trading compounding টা যে বুঝবে না, সে চাকরির দিকে কোনোদিনই এগোবে না। সে সবসময় চেষ্টা করবে business টাকে কী করে develop করা যায়। হম সেটাই, কিন্তু উম আমা~আমাদের~আমাদের ব্যবসাটা তো এখন শুরু করতেই হবে। সেটাই সেটাই সেটাই। কী আর বলবো বল মানে আহ এত মানুষ গাধার দিকে এগিয়ে পরছে যে মানুষ এখন তো কী বলতো কথা বলতেও লজ্জা পাচ্ছে না ভয় পাচ্ছে, সেটাও আর কি বলার মতো না। আর তুই যেই কথা বলাটা একটু কম করছিস সেটা মানে কম করিস না বুঝলি মানুষের কাছে সম্মান পাবিনা। কথা বলার চেষ্টা করবি ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে। এগিয়ে এগিয়ে যেতে পারবি সামনের দিকে বুঝলি? হম। আমি কথাটা মানে একদম কমই বলি কারণ উম আমার কথা বলাটা হয়না ঠিক বুঝলে তো? দ্যাখ, একটা জিনিস কি জানিস তো কথা কে কতটা জানে না জানে সেটা যতটা আর কি manage ~management এর মধ্যে পরে না ঠিক আছে। but কথাটা সে কতটা নম্রতার সঙ্গে বলছে, এবং যে বিষয়টা বলছে সেটা কতদূর বোঝানোর মতো বলছে সেই জিনিসটা অনেকটা matter করে। কেউ শুধু ভ্যাটভুট করে বকে দিলে এবং নিজেকে রাষ্ট্রপতি ভেবে নিলে সেটা তো কখনোই ঠিক নয় না? হুম সেটা তো বটেই। সেটাই সেটাই। আর কি বলতো আমাদের এখনকার generation এ এমন হয়ে গেছে মানুষরা আহ আগে তো ধর সবাই মানে আমাদের ছোট যখন বড়ো হই বাবারা একটাই জিনিস মাথায় ঢুকিয়ে দেয়, পড়াশুনো করো ভালো করে তারপর চাকরি করবে ছেলে, এখনকার ছেলে না। চ তুই যদি America যাস, USA যাস সেইদিকে দেখতে পাবি প্রত্যেক জিনিস তাদের কে শেখানো হয়। compounding জিনিস টা কি? হ্যাঁ trading মানে কি বলতো? যে শুধু নিজে একা কাজ করে, নিজের আহ time, talent, effort টাকে অন্যের কাছে বিক্রি করে যে পদ্ধতিতে টাকা income করে তাকে বলা হয় time trading। আর compounding টা কি বলতো যে শুধু একা কাজ না করে আরো তার সঙ্গে দশটা লোককে লাগিয়ে নিজেরটা অন্যের time, talent, effort টাকে কিনে নিয়ে যে পদ্ধতিতে টাকা income করে তাকে বলা হয় compounding। যে compounding এর circle টা আর trading এর circle টা বুঝতে পারবে না, সে কিন্তু কোনোদিনই চাকরির দিকে যাবেনা। সবসময় চেষ্টা করবে business টাকে কি করে develop করবে। আমি অন্যের কাছে গোলামি করবো না। আমার কাছে দশটা লোক কিভাবে গোলামি করবে সেটা আমাদেরকে ভাবতে হবে বুঝলি? হুম সেটা তো চাইবে না যে আহ কেউ চাইবে~ কেউ এটা চাইবেও না যে সে নিজের উম মানে কেউ কাউরি গোলামি করুক। বা ও ও সবসময় চাইবে কি যে আমার যেমন দু তিনটে কেউ গোলামি করুক। না দ্যাখ গোলামির কথাটা বলতে গেলে গোলামি সেটা main বিষয় না। তোকে যদি বলা হয় এক লাখ টাকা দিচ্ছি আমাদে~ আমাদের পায়খানাটা পরিষ্কার করে দে তুই কিন্তু আজই করে দিবি মানে টাকার মূল্যটা এমনই বুঝলি ? তো সেইদিক থেকে কিন্তু জিনিসটা বুঝতে হবে। যে প্রত্যেকটা মানুষ গোলামি না। কিন্তু টাকার মূল্যটা এমনটাই। টাকাটা তুই যেইখানে বেশি পাবি না তুই যে কোনো কাজ করতে রাজি হয়ে যাবি। একটা দ্যাখ আহ যদি বলতে যাই আমরা Pakistan এ কিন্তু কি বলে ওটাকে? আহ terrorist যেটাকে বলে। তো terrorist কি মানে শুধু দেশের জন্য হয় অনেক মানুষ এরকম terrorist আছে বা আর কি movie তেও দেখতে পাবি। terrorist শুধু যে মানে দেশের জন্য হয় সেটা না অনেক টাকার জন্যও terrorist হয়। আবার দেখবি নেশাখোর গাঁজাখোর যারা হয় টাকার জন্যও অনেকে আছে যে মাল supply করে। এই জিনিসগুলো বুঝলি তো মানে টাকা সব থেকে বেশি matter করে। সেখানে business বা চাকরি টা হ্যাঁ, business এ বেশি টাকা বলে মানুষ আগ্রহ পায়। সেটা যদি চাকরিতে পাওয়া যেত সেটা কিন্তু কোনোদিনই আগ্রহ হতো না, বুঝলি? হম। টাকাতো এখন এমনিতেও টাকা সব কিছু। কারণ উম টাকা ছাড়া এখন কিছুই হয়না । আর টাকার মূল্য তো বললি, টাকার মূল্য সব থেকে বেশি। সেটাই সেটাই একদম। এবার মানুষ আমরা এমনই এত লোভী যে টাকা কোনদিকে মানে পাবো সেদিকটাতে আমরা বেশি মানে আকর্ষণ করি। একটা কি জিনিস জানিস তো আমরা কাউরির প্রতি মানে ধর বেশি intention টা যদি আমাদের কাউরির প্রতি বেশি থাকে না তো নিজেকে পস্তাতে বেশি হয়। so সেটা business এর ক্ষেত্রে আমরা লাগাবো না। যে আমাদের কাউরির প্রতি বেশি মানে ধর intention টা আছে, কাউরির প্রতি কাউরির প্রতি বেশি অনুভূতি জেগে গেল, এই জিনিসগুলো কে নিজের মধ্যে রাখতে হবে বুঝলি? হম

আ মানে তোর যে সঙ্গ তোর সঙ্গটা সবসময় চেষ্টা করবি সেটা যাতে business যারা business করে তাদের মাঝখানে থাকে। কারণ কি বলতো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই যে সঙ্গটা অনেক matter করে। তো সঙ্গটাও একটু ভালোভাবে রাখার চেষ্টা করবি, business মানুষদের সঙ্গে রাখার চেষ্টা করবি। বুঝলি? হুম বুঝলাম মানে, আহ আমি আমির মানে সঙ্গটা কাদের সঙ্গে রাখবো? যাদের যারা মানে আমার থেকে একটু বেশি উম জানে এসব সম্পর্কে সম্বন্ধে, তাই তো? হ্যাঁ, এখন যেহেতু আমরা business নিয়ে start করছি তা একটা জিনিস বেশি try করবো কারা business এর প্রতি বেশি এগিয়ে গেছে। কোন মানুষটা business করে অনেকটা life এ এগিয়ে নিয়েছে। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। হ্যাঁ ভালো একটা lifestyle হয়েছে। এই জিনিসগুলো আমরা matter করবো। তো সেখান থেকে সে মানুষের সঙ্গে মেশার try করবি, যে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক হবে? যারা দেখবি অনেক কথা বলতে ভালো পারে তাদের সঙ্গে মিশবি। কিভাবে সে কথাগুলো তারা বলে। তাদের মাথায় হঠাৎ করে কী করে চলে আসে ? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবি বুঝলি?

হুম, যেমন~ যেমন তুই একটা, আমার দিক থেকে বলতে গেলে আমিতো একটা ধর কিন্তু আমি চেষ্টা করি যে, আহ মানে অন্যকে শেখার থেকে নিজে শিখতে বেশি ভালোবাসি বুঝলি? কারণ আমি জানি যে অন্যকে জ্ঞান দেয়ার থেকে যদি নিজে দশটা জ্ঞান লাভ করতে পারি, সেটা আমার পক্ষে বেশি লাভজনক। আর একটা কী বলতো মানুষ সবসময় জ্ঞান দিতে ভালোবাসে, জ্ঞান নিতে না। তো আমি সেটা চাই না। আমি সবসময় জ্ঞান নিতে ভালোবাসি। এবার কী বলতো কোনো কোনো সময় আসে,

প্রত্যেকটা জিনিসই তোর একটু হলেও মাথায় ঢুকছে তাই না? হুম, তু~ তুই যত যতটা বললি উম আমার একদম বুঝতে পেরেছি ভালোভাবে। ঠিক আছে বেশ তাহলে আমি টিনের ব্যাপারটা দেখছি আর মানে কী কী সব ওখানে করা যায় তুই পরিষ্কারের ব্যাপারটা দ্যাখ। আর কথা তো বললাম তাহলে কাজটাকেও start করি। ঠিক আছে আস্তে আস্তে সেই কাজগুলোকে start করার ধর আহ চেষ্টাটা করি। তো তুইও তো চেষ্টাটা কর পরিষ্কারের ব্যাপারটাও দ্যাখ বুঝলি? আচ্ছা বেশ আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি।

হুম অবশ্যই যাবো। ঠিক আছে বেশ, অনেক কথা বললাম তাহলে রাখি তাহলে। চল bye টা টা। টা টা। ঠিক আছে bye তাহলে। হুম।

হম hello আস্সালামালাইকুম আশিক ভাইয়া শুনতে পাচ্ছেন ? ওয়ালাইকুমুস-সালাম ভাইয়া কেমন আছেন আপনি ? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ? এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি। এ আশিক ভাইয়া আজকে হচ্ছে আমরা হচ্ছে যে topics নিয়ে কথা বলবো Job marketplace বিষয় নিয়ে কথা বলবো। জি ভাইয়া বলেন। জি আহ আসলে আশিক ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম বর্তমান সময়ে তো আহ job এর আহ marketplace এর ব্যাপার বা হচ্ছে বর্তমান situation এর Job এর ব্যাপার নিয়ে জানতে চাচ্ছিলাম। আসলে আহ আশিক ভাইয়া আহ আপনি পড়াশুনা কতটুকু করসেন সেটা জানতে চাচ্ছিলাম প্রথমে?

জি ভাইয়া আমি Graduation complete করসি আহ আপাতত আহ job এর আহ preparation এ আছি আরকি। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কোন কিরকম Job চাচ্ছেন বা কোনো apply করেছেন কি কোথায়ও বা আপনি কি কোনো interview দিয়েছেন বা চেষ্টা করতেছেন? হম জি জি বর্তমান আহ সময় তো আহ job হচ্ছে একটা So tough ব্যাপার আরো হচ্ছে অনেক জায়গায় CV drop করছি যেমন

সে ব্যাপার আমি একটা কথা বলতে চাই কারণ Online এটা আমাদের এখানে আছে বর্তমানে সেক্ষেত্রে apply করলে আপনাকে ঠিক time মতো ডাকে না, আপনাকে অনেক সময় ঘোরাফেরা অপেক্ষা করতে হয় এবং আপনাকে অনেককিছু face করতে হয়। যেমন আপনি আপনাকে ডাকে interview এর জন্য। ডাকার পরে আপনি গিলেন সেখানে যেহেতু এটা Online marketing সেক্ষেত্রে আপনার দেখা যায় প্রচুর সংখক মানুষ হয় যেখানে আপনার থেকে অনেক Senior person থাকে junior person থাকে

আসলে আশিক ভাইয়া আপনি কী আহ একটা ব্যাপারে আপনার কী জানা আছে যে আসলে হচ্ছে আহ সরকারি চাকরির ক্ষেত্রেও হচ্ছে আহ দেখা যায় যে এই competition গুলা থাকে Plus হচ্ছে দেখা যায় যে আহ মানে সব দিক দিক থেকে আরকি আপনার competition থাকে। দেখা যায় যে আহ আপনার উম আপনি কাজ কেমন পারেন মানে আহ বোঝা যায় যে আপনি কি পারেন না পারেন সে বিষয়ে আরকি job টা করতে চাচ্ছেন। Suppose আহ example হচ্ছে উম যেমন উম আপনি হচ্ছে এ Computer operator বা হচ্ছে এরকম কিছু related হচ্ছে আহ কোনো job চাচ্ছেন বা খুঁজতাসেন বা যাচ্ছেন Interview এর জন্য তখন দেখা যায় যে আপনি কী কী কাজ পারেন বা কী কী জানেন। Plus হচ্ছে আপনার experience কেমন, তারপর হচ্ছে salary র চাহিদা কেমন আরকি। আচ্ছা ভাইয়া সেক্ষেত্রে আমি বলবো আসলে আয় বর্তমান সমাজে হচ্ছে আপনি যদি expect experien থাকেন মানে experience থাকে আপনার সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। এখন আপনি অনেক দূর পড়াশুনা করেছেন কিন্তু আপনার কোনো কাজের উপর কোনো দক্ষতা নাই আপনি কিছু তারমানে পারেন কম পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার Marketing এ বা যেমন চাকরির যা চাকরির বাজারে আপনার মানটা কম থাকবে। আপনি যদি কাজের আপনি যদি কাজে পড়াশুনা কম থাকে আপনার কিন্তু কাজের দিক দিয়ে আপনি অনেক দক্ষ সেক্ষেত্রে আপনার মান বেশি থাকবে। কারণ হচ্ছে বর্তমান সময়তে সবাই চায় একজন দক্ষ চায় দক্ষ লোক চায় সেক্ষেত্রে আপনাকে অনেক দক্ষ হতে হবে। যেমন আপনি আসছেন Gradate complete করেছেন সেক্ষেত্রে আরেকজন মনে করেন যে কি অনার্স এর First year এর ছাত্র বা HSC পরীক্ষা দিয়েছে কিন্তু সে তার হচ্ছে যে অনেক Experience আছে। সে কাজে প্রচুর দক্ষ তার সেক্ষেত্রে আর কিন্তু আপনার graduate complete করেছেন কিন্তু আপনার কোনো কাজের দক্ষতা নেই। সেক্ষত্রে কিন্তু আপনি চাকরিটা পাবেন নাহ কারণ সে কিন্তু আপনার চেয়ে কম পড়াশুনা করেছে কিন্তু তারপর Plus অভিজ্ঞ সে দক্ষ তার জন্য তার চাকরি টা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বর্তমান বাজার এ আমাদের এই সবকিছুর গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই দেখে যেটা আরকি Experience মানে আপনার দক্ষতা থাকলে আপনার চাকরি হবে। জি জি বুঝতে পারছি। আচ্ছা হচ্ছে আহ আশিক ভাইয়া হচ্ছে আপনি কোথাও কি CV drop করছিলেন বা কোথাও Job এর জন্য apply করছিলেন এরকম কিছু বা কোথায়ও আপনি interview এর জন্য গেছিলেন বা ডাকসে ? আপনি আপনার আহ এ বিষয়ে শুনতে চাচ্ছিলাম বা আপনার এই বিষয়ে অভিজ্ঞতা কেমন এটা শুন জানতে চাচ্ছিলাম আমি ? আমি হচ্ছে অনেক বারই CV drop করেছি, অনেক জায়গায় interview করেছি দিয়েছি এবং এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা অনেক জায়গায় দেখা যায় CV drop করার পরে অনেকদিন পার হয়ে যায় সে আমাকে ডাকে নাহ কাজে অনেকদিন যাবৎ অপেক্ষা করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় CV drop করার পরে আমাকে ডেকেছে কিন্তু সেক্ষেত্রে যাওয়ার পরে আমাকে বলতো সে আমার Experience কী, আমি কী পারি কী পারি নাহ সেক্ষেত্রে জানে। সেও সেক্ষেত্রে তাগোর ইচ্ছামতন তাদের মনে হয় যেন experience কম থাকে সেক্ষেত্রে আমার চাকরি হয় নাহ। আবার অনেক জায়গায় দেখা যায় যে একসাথে অনেককেই Interview এর জন্য ডাকা ডাক ডাকা হয় কিছুতো একটা competition করতে হয় এটাকে আপনার থেকে অনেক ভালো ভালো যে পারে আবার হইতে পারে আপনার থেকে একটু কম পারে। যদি আপনাকে select করে সেটা হচ্ছে কারণ একটাই সে আমি ভালো কাজ পারি। এ Line এ ভালো কাজ না পারি সেক্ষেত্রে আমাকে তারা select করবে নাহ। হচ্ছে interview দেওয়াটা হচ্ছে কী বলে এটা একটা প্রভিদ্রী ভালো একটা ইয়া থাকে ধরেন থাকেন আপনি সেক্ষেত্রে আপনাকে interview টা দিলে আপনি সক্ষম হবেন অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটি জায়গায় interview দিতে গেলেন সেখানে অনেক লোক থাকে। আপনার senior person অনেকেই থাকে সেখানে দেখা যায় যে senior person এর মধ্যে আপনাকে টক্কর দেওয়াটা অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে একটু অন্যরকম। জি জি জি জি জি বুজতে পারসি। আচ্ছা আশিক ভাইয়া হচ্ছে আমি আমার ব্যক্তিগত একটা কথা আরকি শেয়ার করি যে Job এর ব্যাপার নিয়া আসলে। বর্তমান যে Job এর ব্যাপার মানে আসলে খুব so tough বা কোথাও চাকরি বাকরি নেওয়া বা ইয়া করা আসলে একটা tough ব্যাপার আরকি বা কঠিন একটা ব্যাপার হচ্ছে তো আমি আমার জীবনে হচ্ছে দেখা যায় অনেক জায়গায় আমি CV দিসিলাম বা অনেক company ডাকছিলো বা অনেকেই গেসিলাম আমি। আসলে আমার একটা জায়গার মধ্যে ভুল হইসে যে আসলে আমি এতদিন HSC pass করার পর থেকেই যদি কোথায়ও job করতাম তার পাশাপাশি যদি পড়াশুনা যদি করতাম তা আজকে হয়তো এভাবে job এর পিছনে এতটা ঘোরা বা এভাবে ঘুরে বেড়াইতে হইতো না আরকি। তা না হয়তো অভিজ্ঞতা হইতো বা একটা ইয়া থাকলে হয়তো কোনো না কোনো কোথায়ও হয়েই যাইতো। উম তো আমি আহ job এর ব্যাপারে যেহেতু আমি অনেক জায়গায় গেসিলাম প্রায় মোটামুটি পাঁচ সাত জায়গায় ওরকম গেসিলাম যে ভাই interview এর জন্য গেসিলাম আরকি। তো হচ্ছে দেখা যায় যে আমার থেকেও অনেক senior বা junior আছে তারা experi~ মানে কাজ আগের থেকেই ওদের অভিজ্ঞতা আছে তাহলে দেখা যায় যে ওদের বাছাই করে নিয়ে নেহ। আর হচ্ছে আমার অভিজ্ঞতা নাই এতদিন ধরে আমি চাকরি বাকরি বা কোথাও চাকরি করি নাই এই জন্য আরকি আহ কেমন একটা ইয়ার মধ্যে রাখি দেয় আরকি। দেখা যায় যে দশজন আহ লোক নিবে সে জায়গায় ধরেন যে বিশজন গেসি তার মধ্যে যারা উম expert level মানে অভিজ্ঞতা আছে plus হচ্ছে খুবই ইয়া তাদের আরকি আগের থেকেই select করে নিয়ে নেয় আরকি। বলছি ভাইয়া আসলে এইটা হচ্ছে খুবই একটা মানে চাকরির বাজার টা কঠিন হয়ে গেছে চাকরি পাওয়া একটা চাকরি পাওয়া

তো আমাদের ক্ষেত্রে আমাদের এখন উচিত যে আমরা কিভাবে চাকরির বাজার টাকে develop করতে পারবো plus চাকরিটা আমরা সহজে পাবো সেটা কোনো একটা তালিকা করতে হবে

সমাধান বের করতে পারবো এটা বলতে চাচ্ছেন ?

আচ্ছা হচ্ছে উম আপনি হচ্ছে আহ বর্তমান সময়ে দেখা যায় যে আহ দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে যারা কারিগরি হাতে কলমে বাস্তবে যারা শিক্ষা প্রশিক্ষণ বা শিক্ষা পাচ্ছে তাদের ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম যে তারা কী আসলে আহ যারা কারিগরি থেকে পড়াশুনা করে অথবা যে Diploma করলো বা Diploma শেষ করার পর BSc করলো